না না আমাদের ওরকম ছুটি নেই আমাদের হচ্ছে বছরে বিশ দিন আমরা হচ্ছে ছুটি নিতে পারি আর এই যে শুক্র শনি আমাদের ছুটি আছে দিন আমরা Station leave আমাদের হচ্ছে Higher authority জানিয়ে আমরা Station leave করতে পারি ও আপনাদের ছুটিটাও Police এর মতো আরকি তারা শুধু বছরে ওইরকম দশ পনেরো দিন মতো ছুটি পায়

কিন্তু ওই যে Police এর উম হ্যাঁ একইরকম সুযোগসুবিধা মোটামুটি একইরকম হ্যাঁ আপনাদের এই চাকরিগুলো মানে উম একটু অতিরিক্ত কষ্টের কাজ আরকি কিন্তু অন্যান্য যেসব Official চাকরিগুলো আছে কিংবা সরকারি চাকরি আছে ওদের তো মনে করেন সকাল দশ টার থেকে বিকেল পাঁচ টার মধ্যে সবকিছু হয়ে যায় আসলে . Job টা আসলেই খুব সরকারি চাকরি খুবই শান্তির একটা জায়গা ভালো লাগবে করে আপনি যেহেতু Job এর জন্য try করছেনআপনি যখন মানে চাকরির ক্ষেত্র নির্বাচন করবেন ওই Side তা নির্বাচন করবেন তাহলে খুব থাকতে পারবেন হ্যাঁ তারপরে যদি না হয় Bychance company তে ঢুকতে হবে তারপর কোম্পানিতে তো আরেক ঝামেলা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত Duty থাকে আরকি হ্যাঁ ওদের খুব Pressure থাকে আবার ওদের Job security ও নেই যেকোনো সময় আবার চাকরটি চলে যেতে পারে কিন্তু সরকারি চাকরি করলে এই দিক থেকে নিশ্চিন্ত যে আমার Job security তা আছে হ্যাঁ তারা Company র কর্মী যেকোনো সময় তাদের নিজস্ব ইচ্ছা মতো মানে আপনাকে Job থেকে ছাটাই করতে পারবে আরকি সেটা তাদের মানে নিজের ইচ্ছার ওপর পুরোপুরি Depending হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করি আপনার চাকরির প্রস্তুতি ভালো হবে আপনি খুব শিগগিরি একটা ভালো চাকরি পেয়ে যাবেন দোয়া থাকলো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 আল্লা হাফিজ আমরা তো অনেক জায়গা সম্পর্কে জানলাম, কোণার্ক মন্দির সম্পর্কে তো অনেক গল্প আছে, আমার তো শুনতে খুবই ইচ্ছা করছে, একটু বলবে? হ্যাঁ কোনারক মন্দির, কোনারক এর সূর্য মন্দির টি খুবই সুন্দর, এবং তার কাঠামোর জন্য বেশ আকর্ষণীয় ও বটে, লোককাহিনী তে আছে এখানে আহ অনেক আহ বসবাসকারীরা এই গল্পের জন্য, এখানে অনেকেই ছুটে আসে, মন্দির নির্মাণ এর বর্ণনা দেওয়া, গল্প গুলির মধ্যে একটি হল বারো বছরের একটি উজ্জল বাচ্চার গল্প, যে বারো হাজার কারিগর কে বাঁচাতে তার জীবন উত্সর্গ করেছিল, এই ধর্মোপদ এবং তার গল্প সম্পর্কে একটু বল তো, ধর্মোপদ হল দাদশ শতাব্দী তে উড়িষ্যার একটি ছোট্ট non descriptive গ্রামে বেড়ে ওঠে, শৈশব থেকেই তিনি স্থাপত্য ও কারুশিল্পের প্রতি ভীষণ আগ্রহ ছিল, একজন মহান মন্দির স্থাপিত বিষু মহারাণার পুত্র হওয়ায় মন্দির নির্মাণের বিবরণ বর্ণনাকারী পাণ্ডুলিপি তে তার access ছিল খুব বেশি, বারো বছর বয়সে তিনি উড়িষ্যা মন্দিরের স্থাপত্যের শিল্পে দক্ষতা অর্জন করেছিলেন, কিন্তু তিনি সবসময় দুঃখিত ছিলেন কারণ তিনি কখনোই তার বাবাকে দেখেননি, তার মা কে যখনই তিনি আহ জিজ্ঞেস করতো,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

ওহ তার মানে সে তার বাবার সাথে কোনদিনও দেখা করতে পারেনি নাকি? না না, দীর্ঘ যাত্রার পর ক্লান্ত ধর্মোপদ এক নির্জন সমুদ্র সৈকতে গিয়ে পৌছোলো। সেখানে চমৎকার স্থানটির দৃষ্টি তার আকর্ষণ করলো, তিনি তখনই জানতে পারলেন সেই জায়গায় আহ সেইখানে তার বাবা সূর্যদেব কে উৎসর্গ করে দেশের সবচেয়ে বড় মন্দির তৈরি করছে। তিনি নির্মাণ site এ ছুটে গেল, তার বাবা কে দেখতে তার বেশি সময় লাগেনি,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 বারো হাজার সেরাভূমি থেকে বারো হাজার দীর্ঘ এই সূর্যমন্দিরটি তৈরি হচ্ছিলো, এটি ছিল কারুশিল্পর স্থাপত্য এবং বিশদ বিবরণের শীর্ষস্থান, কিন্তু মন্দির তখনও সম্পূর্ণ হয়নি, মন্দিরের চূড়ায় চাবিকাঠি বা কলস এখনো স্থাপন করা হয়নি, এবং কারিগর রা একাধিক বার ব্যার্থ হয়েছিল। কেও জানতো না যে কিভাবে এই কলসটাকে ওই ওপরে বসাবে, রাজা নিঃসিংহদেব সকাল পর্যন্ত সময়সীমা ঘোষনা করেছিল, তাতে ব্যার্থ হলে বারো হাজার কারিগর কে হত্যা করবে বলে নির্দেশও দেয়, এই প্রকল্পের প্রধান স্থাপিত হওয়ার কারণে, বিষু মহারাণা এমন ব্যার্থতার জন্য বিরক্ত হয়েছিলেন, যা এত লোককে হত্যা করতে পারে সেই শুনেই যেন বুক টা কেঁপে উঠেছিল তার, খুব interesting মনে হচ্ছে, আরো কিছু বল এর,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 ওপরে না বসাতে পারে তাহলে নঃসিংহদেব সকল পর্যন্ত তার বারো হাজার কর্মীকে মৃত্যুদণ্ড দেবেন, সব কারিগরের ই মৃত্যুদণ্ড হবে, ধর্মোপদ এই ভেবে খুবই কষ্টে বিভোর হয়ে পড়লো, তাহলে কি সব কারিগরের মৃত্যুদণ্ড হয়ছিল? না, ধর্মোপদ তার বাবাকে মন্দিরের চারিপাশে নিয়ে যেতে এবং নির্মাণ দেখাতে বলেন, মন্দিরের চূড়ায় পৌঁছানোর সাথে সাথে তিনি মন্দির নির্মাণের সম্পর্কে যে পাণ্ডু লিপি পড়েছিলেন তার কথা মনে পরে গেল, তিনি জানতেন তার সমাধান আছে, তিনি পাথরের নকশা জানতেন, যা চাবি পাথর হিসাবে, হিসাবে fit হবে, মন্দিরটিকে একসাথে ধরে রাখবে। তিনি যখন তার বাবাকে নকশাটি ব্যাখ্যা করেছিলেন, বিষু আনন্দিত ভাবে অবাক হয়েছিলেন ধর্মোপদের মতোন প্রতিভাবান পুত্র পেয়ে তিনি যেন গর্বিত, আচ্ছা এরপর কি তাহলে ধর্মোপদ মন্দিরের মাথায় খুন করেছিলেন? হ্যাঁ, আহ পিতা পুত্রের সঙ্গে সঙ্গে workshop এ গেলেন, ঘণ্টা দু-একের মধ্যেই কলস স্থাপনের জন্য প্রস্তুত হয়ে গেল, মন্দিরের চূড়ায় বালির ঢালে পাথর টি গড়িয়ে জাওয়ার সময় চাঁদ তার পূর্ণ মহিমায় জ্বলজ্বল করছিল। মধ্যরাতের মধ্যে চা~ চাবি পাথরটি জায়গা ছিল, মন্দিরটি সম্পূর্ণ হয়েছিল, বিষু তার ছেলের জন্য খুশি ছিল,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 এখন সব সমস্যার সমাধান হলে তো, সবাই খুশিই হবে, এটা কি তারা celebrate করেছিলো? সাফল্যের উচ্ছাস কমে জওয়ার সাথে সাথে ধর্মোপদ মন্দিরের সমাপ্তি দেখতে আশেপাশে জড়ো হওয়া লোকদের মধ্যে, একটি ফিশ ফিশ শুনতে পেলেন। লোকেরা ভয় করতো যে রাজা ব্যার্থ কারিগরদের প্রতি খুব বেশি স্বদয় হবেননা কারণ কলস টি বারো বছরের একটি শিশু দ্বারা সম্পূর্ণ হয়েছিলো, কারিগর দ্বারা নয়। সমস্ত কারিগররা, ভয় পাচ্ছিল তাই, সমস্ত কারিগররা জিজ্ঞেস করলে বিষু মহারাণা এবং ধর্মোপদ কি করেছিলেন? ধর্মোপদ কখনোই তার কৃতিত্বের জন্য গৌরব বা নাম খ্যাতি চাননি, তিনি খুশি ছিলেন যে ঈশ্বরের জন্য মন্দির স্থাপন করা সম্ভব হয়েছে। ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে মন্দিরের চূড়ায় চলে গেলেন সে, কিছুক্ষণের মধ্যে সে দাড়ানো কলসের চূড়ায় দাড়িয়েছিল। তিনি দিগন্তের দিকে তাকালেন যখন সূর্যের প্রথম রশ্মি মন্দিরটাকে স্পর্শ করতে শুরু করেছিলো, যেন সূর্য ঈশ্বর তার আশীর্বাদ বর্ষণ করছিলেন, চোখে জল নিয়ে ধর্মোপদ মন্দিরের চূড়া থেকে ঝাপ দিলেন, হে ভগবান! ধর্মোপদ, তিনি বারোশ কারিগরের জীবন রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তিনি কি সত্যিই একজন সাহসী এবং দয়ালু ছেলে ছিলেন? হ্যাঁ, একটি বারো বছরের ছেলে যে উড়িষ্যার শিল্প, নৈপুণ্য, স্থাপত্যের জন্য, নিজের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মন্দিরটাকে সম্পূর্ণ করে চুরান্ত গৌরব অর্জন করলেন, অন্যদের জীবন বাঁচাতে তিনি তার জীবন টা উৎসর্গ করলেন, হাজার হাজার বছর পরে সূর্যমন্দিরের ধংস হয়ে গেলেও, এই লোককহিনীতে ধর্মোপদের মতন শিশু, ধর্মোপদের মতন নায়ক, চির মহিমায় বেঁচে থাকবে, হ্যাঁ, আমি আজ করেছি এমন ত্যাগ এবং কর্তব্যের প্রতি সংকল্প মানুষের পিছে পাওয়া যায়। এসব গল্প শুনেও আমাদের কিছু শেখা উচিত তাই না? আগামীকাল সবাই সম্পদের পিছনেই ছুটবে নাহলে, এটা তো আমি মনে করি তুমি কি মনে কর? একদম, এই ধরনের ত্যাগ আর কর্তব্য, শুধু ইতিহাসের গল্পই শোনা যায়না, এখনো ঘটছে কিন্তু আমরা সেটা শুনতে পাইনা। এখন মানুষ অনেক বেশি কল্প কাহিনীতে বিশ্বাসী নয়। তারা একটা মানুষের প্রতি কর্তব্য করতে চায়না, তাদের থেকে কিছু শিখতে চায়না, তাদেরকে সাহায্য করতে চায়না, তারা শুধু নিজেরটা বোঝে, নিজের থাকা, নিজের খাওয়া, নিজের পোশাক, যেরকম ধর্মোপদ, বারোশ কারিগরের জীবন রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলো যাতে, নরসিংহের মতন রাজা তাদের না মারতে পারে। এই বারোশ কারিগরের, শুধু বারোশ কারিগর কেই তিনি বাঁচানিন, পুরো গ্রামকে বাঁচিয়েছে, বারোশ কারিগরের বাড়ির লোককে তিনি বাঁচিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, তার পিতার মুখ উজ্জল করেছে কিন্তু নিজের জীবন দিয়ে করেছে সেটা, এত সুন্দর এক কল্প কাহিনীও আজ সূর্য মন্দিরের,

সূর্যমন্দির এখনো সূর্যের মহিমার মত উজ্জল হয়ে আছে, তাহলে কি বলছো? এবার ছুটিতে কোনার্ক মন্দির যাওয়ার তো আমার খুব ইচ্ছা করছে, যাবে নাকি? হ্যাঁ, যেতেই হবে, আমার সমস্ত বন্ধুদের সাথে চলো একসাথে তুমিও চলো, আচ্ছা, আচ্ছা শুনেছি উড়িষ্যার বড় দেবতা ভগবান জগন্নাথের মন্দির আছে, সেখানে গেলে অবশ্য যাওয়াই যেতে পারে। সেখানেও, তোমাকে যেতেই হবে, ওখানে প্রসাদ খেতে হবে, ঘুরে বেড়াতে পারবে, সমুদ্র আছে, ফটো তুলতে পারবে, সমুদ্র সৈকতে যেতে পারবে, আর প্রথমে কি করবে বোলোত, প্রথমেই তুমি নির্দিষ্~ নির্দিষ্ট একটি সময় বেছে নেবে, পুরী যাওয়ার বা কোনারক মন্দিরে যাওয়ার কোনো নির্দিষ্ট সময় স্থান নেই, বছরের যেকোনো সময় তুমি যেতে পারো, তুমি যেকোনো সময় ট্রেন এ উঠে পরো এবং তুমি পুরীর মন্দিরে পুরীর স্টেশনে এ পৌছে যাও, সেখান থেকে তুমি গাড়ি নিয়ে, Hotel এ আগে চলে যাও, hotel এ গিয়ে একটু fresh হয়ে, সেইদিন টা একটু rest নিয়ে, খাওয়া দাওয়া করে, পরেরদিনই sight seeing এর জন্য কোনারক মন্দিরের উদ্যেশ্যে বেরিয়ে পরো, কোনারক মন্দির, সূর্য মন্দির, ধবলগিরি, খন্ডগিরি এই সমস্ত, দর্শনীয় স্থান একবার ঘুরে দেখ। কোনারক মন্দিরের গায়ে যে কারিগরদের সুস্পষ্ট কার্যকরী শিল্পকার্য, ঐতিজহয় লেগে আছে সেগুলো দেখার জন্য তোমাকে একবার না একবার কোনারক মন্দিরে যেতেই হবে, আর বন্ধুদের সাথে গেলে তো মজা খুবই হবে, তুমিও চলো, আচ্ছা পুরীতে নাকি সমুদ্রর উচ্ছাস সব,

হ্যাঁ, যেহেতু ওখানে জগন্নাথদেব এর বসস্থান, জগন্নাথদেব ওখানে অধিষ্ঠিত, পুরীর মন্দিরের কিন্তু একটা যেন এখনো কথিত আছে যে পুরীর মন্দিরে জলের কোন উচ্ছাসের আওয়াজ পাওয়া যায়না, এত কাছে সমুদ্র হয়েও পুরীর মন্দিরে জলের এক ফোটাও আওয়াজ আসেনা, এটা এক কল্পকাহিনী হলেও এটি সত্যি, তুমি যদি পুরীর মন্দিরে যাও জগন্নাথদেব এর দর্শনের জন্য, তুমি ওখানে গিয়ে দেখতে পাবে কোন জলের আওয়াজ নেই,

পৃথিবীর সব মানুষেরই আজকের জীবন খুবই ব্যস্ত। তারা কঠিন প্রতিযোগিতার যুগে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে। কিন্তু তাদের সাস্থ্যের যত্ন নেয় না। এটা একটা বড়ো ভুল, কারণ আমরা একবার অসুস্থ হয়ে পরি একই মনোযোগ এর উৎসর্গ নিয়ে কাজ করা সম্ভব নয়। তাই আমাদের স্বাস্থ্যের প্রতি খুব যত্নবান হওয়া উচিত। আমাদের ছেলেকে fit রাখতে একটি সঠিক ভাবে সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যা খাও তাই তুমি, এই কথাটি আসলে অনেকটাই সত্যি। মানুষের সব সময় পরিশোধন না করে স্বাস্থকর খাবার খাওয়া উচিত। তেল রক্তে cholesterol এর মাত্রা বাড়িয়ে দেয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টাটকা খাবার এবং শাক সবজি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই নিয়মিত ফল খেতে হবে কারণ এগুলি vitamin C এবং vitaminB এর সমৃদ্ধ উৎস। সুস্বাস্থের জন্য নিয়মিত ব্যায়াম খুবই প্রয়োযনীয়। শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের উন্নতির জন্য বাইরে থাকা এবং হাঁটা অপরিহার্য। একটি উপবিষ্ট জীবনধারা অনেক মানুষের জন্য সমস্যা তৈরী করেছে, ফলে তারা রক্তে শর্করার উচ্চ মাত্রা এবং চাপের মতো অনেক বিপদজনক রোগে ভোগে। উন্নত শারীরিক স্বাস্থ্য ব্যক্তির মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে। সুস্বাস্থ্যের জন্য সঠিক ঘুম খুবই জরুরি। national institute of health প্রাপ্তবয়স্কদের জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমের পরামর্শ দেন। যারা শারীরিক ভাবে অযোগ্য তারা কেবল তাদের ব্যক্তিগত নয় পেশাগত জীবনেও অনেক সমস্যার সম্মুখীন হয়। তারা আর কাজ করতে পারছে না। টাকা ছাড়া যে কেও বাঁচতে পারেনা, কিন্তু সুস্বাস্থ্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব।

ধ্বংসের ভূমিকা পালন করে. যাতে তারা খুব অল্প বয়সে অসুস্থ হয়ে পরে। শিশুদের তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য শারীরিক কার্যকলাপে বেশি সময় দিতে হবে। এটা সত্য যে টাকাই প্রকৃত সম্পদ নয়, কিন্তু স্বাস্থও মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মদ ও তামাকের আসক্তি মানুষের জীবনের জন্য খুবই বিপদজনক। alcohol এবং তামাক বিপদজনক রোগের কারণ, আমরা যদি alcohol এবং তামাকের আসক্ত হয়ে থাকি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই খারাপ অভ্যাস গুলি ত্যাগ করা উচিত। তারা কিভাবে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তা সবারই জানা। দৈহিক ভিত্তিতে হাঁটা স্বাস্থ্য ও শরীরের বিপাক উন্নত করে। সম্পদ হারিয়ে গেলে আবার অর্জন করা যায়, কিন্তু একবার স্বাস্থ্য হারালে কখনও উপার্জন করা যায় না। সুতরাং আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের যথাসাধ্য দেওয়া উচিত। হোক শারীরিক, মানসিক, সামাজিক শর্তের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যকে সম্পূর্ণ সুস্থতার অবস্থা হিসাবে সংজ্ঞায়িত করে। এর অর্থ কেবল আপনার শরীরে অসুস্থতার অনুপস্থিতি নয়, বরং এটি পরামর্শ দেয় যে

যার অর্থ এটি কোনও রোগ বা ব্যাথা থেকে মুক্ত। স্বাস্থ্য একজন ব্যক্তির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং একজন ব্যক্তির মঙ্গল প্রচার করে। একজন সুস্থ মানুষ জীবনের challenge মোকাবিলা করতে সক্ষম, এবং সাহস ও শক্তির সাথে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রাখে। মানুষ যদি শান্তিপূর্ণ ও সুখী জীবনযাপন করতে চাই তাহলে তাদের জন্য সুস্বাস্থ্য ও fitness অপরিহার্য। আপনি যদি ভালো মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অধিকারী হন তবে আপনি heart attack, সথলতা, diabetes, উচ্চ cholesterol এবং BP র মাত্রা এবং বিষন্নতা মতো অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে। ইটা শুধু শারীরিক স্বাস্থ্যই নই, সুখী তে মানষিক স্বাস্থ্যও আমাদের সুস্থ ও fit রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল অনেক লোক তাদের অসুস্থতার এবং ব্যাস্ত জীবনযাত্রার কারণে হতাশা ও উদ্বেগজনিত সমস্যায় ভোগে, যা শেষপর্যন্ত তাদের অযোগ্য ব্যাক্তি করে তোলে। তাই তাদের জন্য একটি জীবনধারা এবং সময়সূচি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তাদের সুস্থ করে তোলে এবং তাদের জীবনযাত্রার ম্যান খারাপ করেনা। এমন অনেক উপায় রয়েছে যার সাহায্যে আমরা সুস্থ থাকতে পারি এবং সুখী জীবনযাপন করতে পারি। আপনার প্রতিদিনের আপনাকে যে সর্বাগ্রে অন্তর্ভুক্ত করতে হবে তা হল শারীরিক ব্যায়াম এবং ধ্যান। এটি অবশ্যই জীবনে ইতিবাচক ভূমিকা পরিবর্তন আনে এবং আপনাকে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ করে তোলে। পুষ্টিগুণে ভরপুর ভালো খাবার আমাদের সুস্থ ও শক্তিশালী করে তোলে। protein, fiber এবং vitamin সমৃদ্ধ খাবার খেতে হবে। পর্যাপ্ত সময়ে ঘুমানো আপনাকে সুস্থ ও সক্রিয় রাখে। সুতরাং এই সমস্ত ক্রিয়াকলাপ গুলি আপনার জীবনকে সুস্থ এবং সফল করতে অবদান রাখতে পারে। পিতামাতাদের উচিত তাদের শিশুদেরকে তাদের শৈশব থেকেই সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষা দেওয়া শুরু করা এবং সেইটা ভালো থাকার জন্য তাদের জীবনে শারীরিক ও মানসিক নাম অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করা উচিত। জনস্বাস্থ্য হল শিক্ষা, স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচার এবং রোগ ও আঘাত পরিশোধের জন্য গবেষণার মাধ্যমে সম্প্রদায়ের স্বাস্থ্য রক্ষা ও উন্নত করার বিজ্ঞান এবং শিল্প। জনস্বাস্থ্য সমগ্র জনসংখ্যার স্বাস্থ্যরক্ষার সাথে এই জনসংখ্যা একটি স্থানীয় প্রতিবেশী হিসাবে ছোট হতে পারে বা সমগ্র দেশের হিসাবে বড়ো হতে পারে। জনস্বাস্থ্য দশ শত এমনকি হাজার বা লক্ষাধিক মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। জনস্বাস্থ্য কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলি আমাদের স্বাস্থ্যের জন্য কিছু হুমকি যা আমরা আগামী বছরগুলিতে সম্মুখীন হবো। যেমন influenza, HIV, AIDS, সথলতা, cancer, জৈব সন্ত্রাস, সংহিংসতা, পদার্থের অপব্যবহার, মানসিক স্বাস্থ্য ও ঔষুধ প্রতিরোধী রোগ উদীয়মান এবং পুনথিত রোগ, পরিবেশগত বেশ, স্বাস্থ্যসেবা, বৈষম্য এবং আরও অনেক কিছু। বেশিরভাগ বিশেষজ্ঞরা

জনস্বার্থের ওপর নির্ভর করে। রোগের প্রকোপ বৃদ্ধির মত স্বাস্থ্য সমস্যাগুলি থেকে সুস্বাস্থ্য সর্বোত্তম সমাধানের program offer করে। কারণ জনস্বাস্থ্য একটি খুব বৈচিত্রময় এবং গতিশালী ক্ষেত্র যা জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান ও নেতৃত্ব public policy, computer বিজ্ঞান, ব্যাবসায়ীক বিজ্ঞানের অনেকগুলি শাখাকে অন্তর্ভুক্ত করে পরিবেশ, বিজ্ঞান, যোগাযোগ ইত্যাদি। এর মানে জনস্বাস্থ্য

বাস্তবায়ন রীতিগুলি বিকাশ, পরিষেবা পরিচালনা এবং গবেষণা পরিচালনার মাধ্যমে সমস্যাগুলির পুনরায় ঘটতে বাধা দেওয়ার চেষ্টা গান্ধী জয়ন্তী কী? গান্ধী জয়ন্তী কেন পালন করা হয়? দুইরা অক্টোবর গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তী হলো আঠারোশো ঊনসত্তর সালে দুইরা অক্টোবর গ্রহ~জন্মগ্রহণ কারী মোহন দাস গান্ধী জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের উদযাপিত একটি অনুষ্ঠান এটি প্রতিবছর দুইরা অক্টোবর পালিত হয়।

ইউভেন সাধন পরিশোধ ঘোষণা করেছিল যে এদের গৃহীত একটি সিদ্ধান্ত অনুযায়ী দুইরা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপিত করা হবে মহত্মা গান্ধীর সংক্ষিপ্তা পরিচয় দাও। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী দুইরা অক্টোবর আঠারোশো ঊনসত্তর তিরিশে জানুয়ারি ঊনিশো ছিলেন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 এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমতও প্রকাশ করে এ আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম তালিকা শক্তি, সারা বিশ্বে মনুষ্য স্বাধীনতার এবং অধিকার পাওয়ার আন্দোলনে অন্যতম অনুপ্রেরণা নবজাগ্রত জাতির হাতে তিনি তুলে তিনি তুলে দিয়েছিলেন অহিংস্র নামক অমূল এই অস্ত্র তিনি গোটা ভারতে এবং বিশ্বা জুড়ে মহাত্মা মহান আত্মমা এবং বাপু বাবা নামে পরিচিত ভারত সরকার তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করে মহাত্মা গান্ধীর, মহাত্মা গান্ধীর জন্ম কত সালে এবং ?

মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল দুই অক্টোবর আঠারোশো উন্নসত্তর সালে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 মহাত্মা গান্ধীর ক~কত সালে মৃত্যু হয়েছিল? মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল তিরিশ জানুয়ারি উন্নিশো আটচল্লিশ সালে আহ মহাত্মা গান্ধীর মৃত্যু কালীন আহ স্থান ও বয়স কত ছিল? মহাত্মা গান্ধীর মৃত্যু কালিন স্থান ছিল নয়া দিল্লি ভারত বয়স ছিল, আটাত্তর বছর জন্ম স্থান কোথায় ছিল মহাত্মা গান্ধীর?

মহাত্মা গান্ধীর পিতার নাম কী ছিল? করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর মাতার নাম কি ছিল? মহাত্মা গান্ধীর মাতার নাম ছিল পুতলি বাই মহাত্মা গান্ধী দাম্পত্য সঙ্গি মহাত্মা গান্ধীর দাম্পত্য সঙ্গি নাম ছিল কুস্তুরবা মাখণ্ডি মহাত্মা গান্ধীর কয়টি সন্তান ছিল ও নাম কি? নাম কি কি? মহাত্মা গান্ধীর চারটি সন্তান ছিল হরিলাল গান্ধী মনিলাল গান্ধী রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর জীবনী বিস্তারিত আলোচনা জন্ম ও বংশ পরিচয় দাও মহাত্মা গান্ধী আঠোরোশো ঊনসত্তর সালে দুইরা অক্টোবর পৌর বন্দরে হিন্দু মত পরিবারে জন্মগ্রহণ করেন যার বাল্য নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজির পূর্বপুরুষগণ বংশা অনুক্রমে কাথিয়াবাদ প্রদশই পোরবন্দর নামে স্থানে দাওয়ান ছিলেন পারিবারিক আদর্শে দেবী মঞ্চে তার মহৎ জীবনের দীক্ষা পিতা তেজস্বীতা সত্যনিষ্ঠা এবং বুদ্ধিমতার ধর্মপ্রাণতার ক্ষমা করুনা সরসতা প্রভৃতি মানবিক গুণ তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তিনি জন্ম থেকে হিন্দু বৈশ্য গত্রে যা ছিল ব্যবসায়ী গোত্র মহাত্মা গান্ধীর পৃতো~পি পি~পরিচয় কি ছিল পিতৃ পরিচয় দাও মহাত্মা গান্ধীর বাবার নাম করমচাঁদ গান্ধী তার পিতা ছিলেন গুজরাটের পৌরবন্দরের দেওয়ান মহাত্মা গান্ধীর ডাকনাম ছিল কাবা গান্ধী গুজরাটের সামাজিক রীতি নিয়ম প্রচলিত ছিল যে ছেলের নামকরণের সময় বাবার নাম ও তার নামের সঙ্গে জুড়ে দিতে হতো তাই গান্ধীজীর সাথে নামের সাথে করমচাঁদ জুড়ে রাখা হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী সেই সময় প্রচলিত নিয়ম অনুযায়ী গান্ধীর বাবা চারটি বিবাহ করেছিলেন করমচাঁদের চার স্ত্রী মধ্যে তার তৃতীয় স্ত্রী ছিলেন নিঃসন্তান প্রথম দুস্তি কম বয়সিস ব্যবধানে মারা যাওয়ার পর করমচাঁদ মহাত্মা গান্ধীজির মাকে বিয়ে করেছিলেন মহাত্মা গান্ধীর মাতৃ পরিচয় দাও মহাত্মা গান্ধীর মায়ের নাম পুতলিবাই গান্ধী তিনি প্রাক্তন রাজকোর দেওয়ার করমচাঁদ গান্ধীর কনিষ্ঠা বা চতুর্থ স্ত্রী পুটুলি বাই প্রণামী বৈষ্ণব গোষ্ঠীর ছিলেন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 উম বাইশ বছরের ছোট ছিলেন মোহনদাস ছিলেন তার কনিষ্ঠ জেক তিনি আদর করে মুনিয়া বলে ডাকতেন

মহত্ম বাল্য ও শৈশবের শিক্ষা কাঠিয়াগারে সমাপ্ত করেন মোহনদাস তার শৈশবকালে প্রিয় খেলা ছিল কুকুরের কান মোছড়ানো গান্ধীর ব্যাপারে তার বোন মন্তব্য করলেন তিনি খেলাধুলা কিংবা ঘুরা ঘুরি ব্যাপারে পারদের মতো নিসচল ছিলেন ধার্মিক মায়ের সাথে এবং গুজরাটের জৈন প্রভাবিত পরিবেশে থেকে গান্ধী ছোটো বেলা থেকেই জীবের প্রতি জীবের প্রতি অহিংসা নিরামিষ ভোজন আত্মসিদ্ধির জন্য উপবাসে থাকা বিভিন্ন ধর্মাবলী ধর্মঅবলম্বী এব ও সম্প্রদায়ী পারস্পরিক ইত্যাদির বিষয়ে শিখতে শুরু করেন এরপরে বিলাতে গিয়ে barrister অধ্যায়ন করেন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 মহাত্মা গান্ধীর শিক্ষার জীবন সম্পর্কে আ~আলোচনা করো মহাত্মা গান্ধী ছোটবেলায় পোরো বন্দর ও রাজ কোটে ছাত্র জীবনে মাঝারি মানের ছাত্র ছিলেন গান্ধীর বয়স যখন নয় বছর তিনি রাজ কোর্টের একটি স্থানীয় school এ ভর্তি হন এবং পাটি গনিত ইতিহাস ভুগল মৌলিক বিষয় গুলি অধ্যায়ন করেন এগারো বছর বয়েসে তিনি রাজ কোর্টের একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন আঠারোশো উননব্বই সালে আঠারো বছর বয়সে কোনো রকমের matriculation পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আর উত্তীর্ণ হয়ে আঠারোশো ঊনিশো অষ্টআশি সালে জানুয়ারি মাসে গুজরাটের ভবনগরের সামলদাস কলেজে ভর্তি হন তিনি কলেজেও সুখি ছিলেন না কারন তার পরিবারের ইচ্ছে ছিল তাকে আইন জিবি করা বাবার ইচ্ছা পুরন করতে গবেষিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাত্র বিশ বছর বয়সে আঠারোশো অষ্টআশি সালে চারটা সেপ্টেম্বর barrister রি পড়ার জন্য লন্ডনে যান এরপর দেশের মাটিতে পা রাখলেন আঠারোশো আটানব্বই সালে barrister রি পাস করে তারপর কর্ম জীবনে প্রথম পদক্ষেপ শুরু হয় বোম্বে high court এ যোগদান

মহাত্মা গান্ধীর কর্ম জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দাও বোম্বে high court এ উকালতি দিয়ে কর্মজীবন শুরু করলেও তিনি তার প্রথম মামলায় খুব নার্ভাস হয়ে যান যখন সাক্ষীকে প্রশ্ন করার সময় আসে তখন তার মাথা শূন্য হয়ে যায় লন্ডন থেকে barrister টেরি পাস করে এসেও গান্ধীর সেই মুখচোরায় ছিলেন ব্যবসার প্রাসার ছিল না প্রাসার হবেই বা কি করে আদালতে দাঁড়িয়ে কথা বলতে গেলে তার পা যে কাঁপতো বিপক্ষের উকিল কিছু বললে তিনি আমতা আমতা করে কোনো উত্তর দিতে পারতেন না এমন উকিল কে কে চাইবে অগাত্তা গান্ধীজি তার client কে সম্পূর্ণ পারিশ্রমিক ফেরত দিতে দেন এর পর গান্ধীজী দাদা আব্দুল্লা আইন জিবি হিসেবে দক্ষিন আফ্রিকায় যান সে সময়ে দক্ষিন আফ্রিকায় এশিয়াবাসীর ক~তথা কালো মানুষ দের ওপর অত্যাচার করতো সেখানেই

ও হ্যাঁ যেতে পারিস খুব ভালো জায়গা জানিস তো

কেন তোরা গেছিলিস না কি? আমরা গেছিলাম তোর এই কিছু মাস আগেই গেছিলাম

হ্যাঁ এমনি খুব ভালো জায়গা তুই উম যেতে পারিস আমিও ওটাই দেখছিলাম যে তারাপিঠটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের দিকে অবস্থিত বুঝলি তো

একটা ছোট্ট উম আহ তোর নগরের মধ্যে মন্দিরটা এই উম ওদিকে আবার তান্ত্রিকদেবী তারা মন্দির আর হচ্ছে মন্দির সংগ্লন মানে শ্মশান ক্ষেত্রের জন্যও ওটা খুব বিখ্যাত তা আমিতো কোনোদিন যাইনি আমি শুনলাম কয়েকজনের মুখে তো ওটাই ভাবছি যে একটু ঘুরে আসি পুজোও দেওয়া হয়ে যাবে না রে শোন না যাওয়া কোনো ঠিক ছিল না দিয়ে তোর তারপরে মানে যেদিনই যাবো সেদিনও একদম এতো বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা সেই যাওয়া ঠিক নেই তো সেই মানে গেলাম দিয়ে তারপরে মায়ের একটা কাম তো হয়ে~ হয়তো হয়েছে তো এখনকার ওই পাগলা সন্যাসী বামাক্ষ্যাপার জন্য খুব প্রসিদ্ধ ছিল শুনেছি নাকি

ওখানটায়তো বামাক্ষ্যাপার মূর্তি আছে মানে যেখানে উম মারা গেছিলো ওইখানে সমাধি হয়েছে ওখানেও মূর্তিটাও রয়েছে আমি খুব সুন্দর জায়গা আমরা হ্যাঁ আমরাতো এখানে ওই বনপাশ station আছে rail station ওখানথেকে তোর train ধরেছিলাম ওই বিকাল সাড়ে তিনটে এরকম আর কি আমিতো বামাক্ষ্যাপা না কি আহ কালিমন্দিরে ওই হচ্ছে পুজো করতো আর হচ্ছে শ্মশানঘাটের ওখানে না কি কৈলাস পতি বাবা নাম একজন তান্ত্রিক ছিল এই কাছে তিনি সাধনাও শিখেছিলেন ওই বামাক্ষ্যাপা তাতে কিন্তু দেবী তাকে দেখাও দিতো নাকি আমি সেটাও শুনেছি